একটি বড়ো বিল্ডিং আছে অনেক লোক সামনে দাঁড়িয়ে আছে আকাশ দেখা যাচ্ছে সামনে অনেক তার আছে অনেক ভ্যান দাঁড়িয়ে আছে ভলভো বাস

লাল আর ব্লু কালারে সাজানো হয়েছে প্যান্ডেলটি।

পশ্চিমবঙ্গ সরকারসমষ্টি উন্নয়ন অধিকারীকের করণ প্রশাসনিক ভবন আমরা পঞ্চায়েত সমিতির অফিস এখানে অফিস -এর বোর্ড একটি নারকেল গাছ আছে সামনে বাঁদিকে তার আছে আকাশে দেখা--

একটি সিনেমা হল সামনে অনেক চেয়ার রাখা আছে চেয়ার গুলির রং হলুদ রঙের। অনেক লাইট জ্বলছে। গেট আছে। সিড়ি আছে সামনে। সিনেমা হলটি পুরো ফাঁকা।